দেওয়া আছে। কয়েকজন লোক দেখ --

একজন বিক্রেতা বসে আছে মুখে হাত দিয়ে

আর পাশে চেয়ার মতো কিছু আছে।

আর গাছ আছে। খেজুর গাছ বা নারকেল গাছ হবে। এপাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি।

তিনটে চারটে ছেলে আছে দাঁড়িয়ে। মোবা একজনের হাতে মোবাইল আ --

ব্লু কালার -এর জামা পরা লোক আছে।